এটি একটি চার্চ চার্চ টি ভীষণই সুন্দর এখানে প্রচুর লোক আসে।

এখানে সম্ভবত কিছু একটি অনুষ্ঠান চলছে সম্ভবত বড়দিনের অনুষ্ঠান।

এরকম জায়গা দেখতে আমার ভীষণই ভালো লাগে।

যেখানে প্রচুর লোক আসে সবাই একসাথে হয়।

পাশে যে সিস্টেম টা দেখতে পাচ্ছি না ওটা হচ্ছে বুফে সিস্টেম ।

ঠিক আগেরকার কলকাতায় এরকম নাম করা অফিস আছে বড় জায়গা।

প্রচুর জিনিস আমরা শপিং মল থেকে কিনে থাকি। ওখানে এক একটা জায়গা ভাগ করা রয়েছে। এটি তার মধ্যে দুধের দুধ এর কাউন্টার ।

কলকাতায় এরকম প্রচুর বড় বড় জায়গাতে এরকম জুতোর দোকান আমরা দেখতে পাই। ভীষণ ভালো। আমার তো খুব পছন্দ।